এখানে একটা কফি মেকার রাখা রয়েছে কফি তৈরী করার জন্য আর এখানে আরো সব বেশ ভালো কফি - টা খেতে খুবই সুন্দর ।

এখান থেকে কিন্তু চারিদিকে দু একটা গাছপালা রয়েছে খুব বেশি না।

এগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর এগুলো দাম ও অনেক নয় কারণ বেতের জিনিস তৈরি করতে গেলে খুব মানে এ করতে হয় সেই জন্য বেতের চেয়ার রয়েছে বেশ ভালো লাগে এগুলো।

আচ্ছা বাচ্চাদের স্কুল রয়েছে আর বাচ্চারা সবাই পেন্টিং করছে মানে জিক্সে যে যেটা পারছে সেটা আঁকছে সবার কাছেই প্রত্যেকের কাছে রং পেপার কাঁচি আটা মানে যাবতীয় যে সব জিনিসগুলো লাগে আরকি।